এই ছবিটার মইধ্যে একটা স্কুলের ছবি আছে যেটার নাম কৃষ্ণচুলা হাই স্কুল ।

দুইটার মধ্যে ত্রিভুজ আকারের কয়েন একটা থাক আসে স্কুলের উপরে বাউন্ডারি আ--

গাস আসে কতগুলি সাদা কালারের বিল্ডিং আসে হলুদ কালারের একটা বিল্ডিং --

ডাক্তাররে ডাক্তার হওয়ার সম্ভাবনা আসে।

এই ছবিটার মুখটা হইল কারখানার ছবি যেখানো সামনে দিয়া গাড়িগুলা না ঢুকার লইগা অযথা গ্রিল লাগানি আসেস।

তাই একটা অ্যা বড় মেশিন আসে বড়ো খাটামো আসে একটা ইয়ে আসে তার ঝুলানি আসে একটা নারিকেল গাস আসে।

আর ব্যালকনিও আসে সাই--

সাইডে একটা গাস আসে লাল কালারের টবের মইদ্যে।